ঠাম্মা কে রাখবে? রাখবে না বলি তুমি ভাবো না তুমি চলো আমার সঙ্গে আমি তোমাকে কথা দিয়েছি তুমি চলো যা হবে আমি আমি বুঝে নেবো তারপর ওকে নিয়ে আসছিল ওখানে আহ সবজি তরকারি ওয়াল ওখানে যাওয়া আসা করে ওকে দেখে নিয়েছি ও বুঝে নিয়েছে এর সঙ্গে পালাচ্ছে ওকে খুব ব বদমাশ লোগো কে ডেকে ওকে মেরেছে

ললিতা ভরে এ এবার কি হয়েছে তোমার কে আমার আমার ভাইটা পছন্দ করেছে তোমার মেয়েকে? বলে হ্যাঁ বড় মেয়েকে পছন্দ করে সে তো ওর সঙ্গে আহ আসা যাওয়া করছে, ঘোরা সোরা করছে, অনেক পছন্দ করেছে তারপর ঠিক আছে, তারপর ও তোমার বড় মেয়ে দিয়ে আমি তোমায় এর বিয়ে করে যাবো, বললো ঠিক আছে তারপর তো খুব খুশির কথা হয়ে গেছে তা ও কোথায় আছে? আহ আমার ভাই? বলে ওই তো ওর সঙ্গে বে বাড়াতে গেছে একটু এখুন এসে যাবে বলে ঠিক আছে আপনি চাও খান হ্যাঁ, এবার তো এবার date fix করে নেন কেউ কবে বিয়ে হবে আমার মেয়ের তো ওর সঙ্গে খুব পছন্দ করে ওরফে বলে হ্যাঁ date fix করার জন্যে ঔর নিজের নিজের করছে কি ললিতা ওর ডাক্তারের বোন কথা কয়েস তারপর হটাত করে এসে যায় চাকরটা এসে যায় ওই চাকরা দেখে অবাক হয়ে গেছে এ কি আমার মালিকের গুন্ আছে গাছে ও বলছে কি ব্যাপার তুই এতো ভালো জামা পড়ে আসতেছি? বলে এ কোথায়

মানে কি বলছেন আপনি? এতো আমার ঘরে এক সপ্তা দিয়ে থেকেছে আহ বাড়াতে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে সব সময় খাওয়া দাওয়া করছে আর আপনি বলছেন এটা চাকর আছে আহ বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে ভুল হয়ে গেছে আহ আমার ভাই তো অনেক জ্যাঠামো মতো থাকে, ভালো মতন নাচে ওর নাম তো ইয়ে আছে রবি আছে রবি? রবি তো ওর চাকর নাম মানে কি কথা বলছো? হ্যাঁ আপনাকে ভুল হয়ে গেছে এটা তো ওর চাকর আছে তারপর চাকর টা বুঝে গেছে এবার তো আমাকে সত্যি কথা বলতে হবে ও বলছে আপনারাও রাগ করুন না আমি সত্যি কথা বলব যদি এসে যাবে রবি আহ দাদা এসে যাবে, তারপর আমি তোমাকে সব ঠিক আহ কিছু আপনাকে সত্যি সত্যি কথা বলে দেবো বলে তারপর একটু পর রবি এসে যায় ও রিনাকে নিয়ে এসে যায় বাড়িতে আর ওর সবজি তরকারি ওয়ালা তাড়াতাড়ি এর সঙ্গে পুলিশ সঙ্গে ধরিয়ে নিয়ে আসে ওর ললিতার কাজে বসে বলছে দেখো তোমার আহ রিনা দা ওর সঙ্গে পালাচ্ছিলে আমি ওকে ধরে মেরেছি আর আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে বলি এটা কি কথা? তুই ওর সঙ্গে পালাচ্ছিলি?

তাড়াতাড়ি এ সবজি তরকারিওয়ালা আমাকে ধরছি ধরে আহ এই নিয়ে যাচ্ছিল তারপর ওকে খুব ইয়ে করে এবার রবি বলছে কেউ ওর সঙ্গে হাত তুলবে না আমি এর সঙ্গে বিয়ে করবো ওই বোনটা অবাক হয়ে গেছে অবাক হয়ে যায় কি কথা বলছে ওর এখানে কাজ করে রিনা আর তুমি ওর সঙ্গে বিয়ে করবে? বলে হ্যাঁ আমি এর সঙ্গে বিয়ে করবে আমি ওর সঙ্গে প্রেম করেছি আমি ওর সঙ্গে বিয়ে করবো ও বলছে তবে ললিতা বলছে কি ব্যাপার আছে হ্যাঁ? তুমি ন চাকর বানিয়ে এসেছো আর তুমি এর সঙ্গে বিয়ে করবে? আমি তোমার বিয়ে করাবো না বললো তোমার কিছুই নেই তোমার কি ক্ষমতা তুমি কেন মানা করবে? ওর আহ ললিতার স্বামি বলছে তুমি কেন মানা করবে? ওর ভাগ্য আছে, যা আছে ওর বিয়ে ওর সঙ্গেই হবে নিশ্চয়ই হবে কেন কি তুমি তো ওকে চাকর মতন কাজ করাও তুমি ওকে কি ও নিজের বন্ধু দিয়ে তুমি এই করেছিল এই এই তুমি নিজের বন্ধু দিয়ে আহ বাঁধা করেছিল কি তোর সঙ্গে ভালো মতন থাকবো এবার ওকে তো তুমি চাকার মতন রেখেছো আর এ মানে ওর সঙ্গে জুলুম করেছো ওর সঙ্গে খারাপ করে কথা করেছো এবার ওকে ভালো ছেলে পেয়ে গেছে ও ওর সঙ্গে বিয়ে করবে ও তোমার মাথা খারাপ হয়ে গেছে এই ডাক্তার আছে আমি এই ডাক্তার সঙ্গে আমার নিজের মেয়েকে করবো বিয়ে তো আহ রবি বলছে তুমি কেন আমার আমা সঙ্গে করবে তোমার মেয়ে তো আমার এর সঙ্গে রাজুর সঙ্গে প্রেম করে এটা হতেই পারে না এই চাকরের সঙ্গে আমি বিয়ে করাবো আহ তোমার স্ত্রীকে তোমার দুটো মেয়ে আছে একটা আমার আহ রাজের সঙ্গে প্রেম করে আর একজন driver বনি এসেছে তো ওটা আমারই এ রাজেশের ভাই আছে ও কলেজে পড়েও তোমার ছোট মেয়েকে পছন্দ করে আমি দুজনকে তোমার জন্য রিশতা চেয়েছি তুমি এর সঙ্গে বিয়ে করিয়ে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে, একটা চাকর আছে, একটা driver আছে আমি ছোট দিয়ে তো খরচা করে পড়াশোনা করেছি আর তোমার দিয়ে বিয়ে করাবো এটা তো হতে পারবে না ও ললিতা অনেক রাগ করছে বলে না না আমি এরকম করতে পারব না তো তবে রবি বলছে age ও আছে তো এই চাকর না আমার বাবার এক বন্ধুর ছেলে আছে আমার বাবা ও যে আমি আহ rich person আ ছিল ওর গরীব ছিল ওর ওর ভাগ্য পয়সা ছিল না তবে কি বন্ধুটা ছেড়ে দেবে তে না ওর নিজের ছেলে আছিলো আমি ওর ছেলেকে অনেক ভালো করে আহ রেখেছিলাম যে তুই আমার সঙ্গে কাজ কর ও বলেছে না আমি আহ free মধ্যে কিছু লিখবো না তাই জন্য ও আমার ঘরে বলছে তোমার বউ নেই তো, আমি তোমার বাড়িতে দেখাশুনা করতে ওই জন্যেই থেকে যাচ্ছি ও নিজে আমার ঘরটা ভালো ঘর দেখাশোনা করছিল আর এর ছেলে ওর ছোট যে ভাই আছে, ওকে ভালো বলে কলেজে পড়াশোনা করছে আর আমি এটা আজকে সবাই সং সং সবাই সামনে বলে দিচ্ছি আমার যা খিলনা toy যে কারখানা আছে ও আমি রাজীবকে দিয়ে দিবো রাজেশ শ্রাবনী ওর সঙ্গে গলা লেগে না যায় বলে তুমি আমার আহ ভাই দিয়ে বড় আছো তো এটা এরকম কুনো ভাই করবে না বলে হ্যাঁ তুমি তো আমার জন্যেই যা করেছো আমি আহ আহ জীবনে ভুলবো না তারপর নিজে দুজনকে বলে এ আপনার এর সঙ্গে বিয়ে করাবেন না চাকর তো চাকর হয় তুমি নিজের জন্য যা বিয়ে দিয়ে দাও আমি ওর সঙ্গে বিয়ে করবো না তারপর ওর ললিতার husband বলে তুমি চুপ ঘরে থাকো তুমি কিছু বলবে না আমার মেয়ে আছে আমি বলবো আজকে তুমি কিছু বলবে না তারপর ওকে আহ চুপ করে নিজে দুজন মেয়েকে হাতটা ওর সঙ্গে লেগে বলছে তোমার বিয়ে এর সঙ্গেই হবে, নিশ্চয়ই হবে আহ রিনা তুমি কিচ্ছু ভাববে না আমি তোমার বাবার মতন আছি আমি বাবার মতন দাঁড়িয়ে তোমার বিয়ে আমি করিয়ে দেবো ললিতা উনি রাগ করছে বলছে ই তো এই ব্যাপার এসেছে আমি ডাকাইতেছিলাম, আমার জামাই ডাক্তার হবে

হবে তো হতেই হয় না আপনাদেরও তো ভেবে ভালো বুঝেছিলাম যে ডাক্তার আছে সঙ্গে নিজের মেয়ের বিয়ে করবো এবার ডাক্তারের মেয়ে আহ ডাক্তারের বোন বলছে আমার ভাইকে কেউ মেয়ে পছন্দ আসে না এবার যা মেয়েকে ও পছন্দ করেছে নিশ্চয়ই ভালো হবে আমি রিনাকে আমার নিজে বৌদি বানাবো এবার আহ আপনি একে এখানে থাকো আমি বা আমরা লোক যায় যে বারাত আনবো তিনজনকে বিয়ে করে নিয়ে যাবো এবার ধুমধাম করে আর আপনার কিছুই করবে না বেশ কিছু খরচা আপনার হবে না আমরা সবে খরচাটা আম লগ নিজে করবো তারপর ওকে রিনাকে বলছে তুমি এখান দিয়ে আমরা লগ আহ এবার দুদিন পর আসবো তোমাকে বিয়ে করে নিয়ে যাবো এই ললিটা তো কিছু বলছে না ওর নিজের স্বামীর জন্যে চুপ খানে দাড়িয়ে আছে তারপর ও দুজন টা চলে যাচ্ছে ওরা বলছে আহ ডাক্তার রবি বলছে এবার আমরাই যাচ্ছি দুদিন পর আর তোমাকে এখান দিয়ে নিয়ে যাবো তোমার বিয়ে করবো তো রিনা বলছে তুমি যাচ্ছ আমাকে তো ভয় আসছে কি তুমি আসবে কি না আসবে বলে না আমি নিশ্চয়ই আসবো আমি তোমার বিয়ে promise করে যাচ্ছি আমি নস নিশ্চয়ই আসবো তারপর দুদিন পর আহ ওখানে বিয়ে তে ভালো ভালো টায়ারি হচ্ছে এবার ললিত বুঝতে পেরেছে আমরা মেয়ের ভালো হচ্ছে না আর এ মেয়ের তো আমি এর জন্যে কিছু করেছিলাম কে এর বিয়ে এরকম হবে না, ভালো জাগা আর আমার মেয়ে, আমার আহ যা বাড়িতে যাচ্ছে, দুজন আমার মেয়ে ওখানেই মালকিন বনে থাকবে, আর এ সবাই গরিব মতন থাকবে ওনেক mind টাই disturb ছিল তারপর ওর স্বামীটা এসে ওকে বলায় তুমি কিছু করবে না, তুমি কিছু ভাবো নাই যা ওর কপালে ছিল ওর হয়ে যাচ্ছে এই ভালো করে বিয়ে করে দাও আর আছে রাজেশ ওর বা ওর ভাই যে আছে ও দুজন তো ভালোই লোক আছে আমি এতদিন থেকেছি আমার বাড়িতে আমি ওর সঙ্গে কথা কই আমি ভেবে নিয়েছি ও দুজন টো ভালো আছে তারপর ওর অনেক সুন্দর করে বিয়ে হয় বলে অনেক

আমি জীবনে ভেবেছিলাম না আমার এরকম কপাল ভালো হয়ে যাবে আহ আমি যাকে চাকর মতন বুঝেছি আপনি চাকর আছেন আর আপনি মালিক আছে আপনি আমার সঙ্গে এতো বড় কথা কেন লুকিয়ে ছিলেন বলে হ্যাঁ আমা আমি বুঝতে পেরেছি যে আমার মেয়ের জন্যে যা ভাল হবে তাই জন্যেই আমি দেখতে জন্যই তো গিয়েছিলাম আর আমি ভেবে নিয়েছি তুমি সব গিয়ে ভালো মা মা হবে কেন কি আমার মেয়েকে মেয়ের জন্যে আমি বিয়ে করেছি তুমি আমার মেয়েকে ভালো মতন রাখবে তা আমি অনেক খুশি হয়ে যাবো কেন কি আমার মেয়ে আমার জীবনের সব আমার মেয়ে আছে তারপর রিবন দিয়ে রিনা ওর সঙ্গে বাচান দিয়ে যে তুমি কিছু ভাববে না, এ আমার মেয়ে আছে এ শুধু আমারই মেয়ে আছে, আমি ওর সঙ্গে জীবন ভর মা মতন এই ওকে দেখাশোনা করবো আপনই কিছু ই করবে না ওরমধ্যে আমি ওর আমি ওকে অনেক ভালবাসবো তারপর ওর মেয়ের ভিতরে এসে যায় ও বলছে আমি আপনাদের সঙ্গে ভিতরে একসঙ্গে থাকবো আমাকে বেশ ভালো করে গান শোনাও না যা তুমি ও নিজে বাড়িতে বলেছিলাম তারপর রিনা টা অনেক ভালো গান গায় আহ ওর মেয়েকে ঘুমিয়ে এসে যায় এর মতন এর story টা শেষ হয়েছে ভালো করে নিজে নিজে বাড়িতে ভালো ভালো খুশি খুশি রবি আর রিনা টা নিজে life টা settle করে নিয়েছে এবার story টা শেষ হয়েছে।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

এই ছাদে জামাকাপড় তুলছি যে গুলো শুকনো হয়েছে বলো? আজ রান্না হয়ে গেছে?

হুম আচ্ছা

খাবার বার করছে খাবার আবার ঢুকিয়ে রেখে দিচ্ছে । সেই নিয়ে বাবা ছিঃ চেঁচামেচি করছে আমিও চুপ করে শুনছি । সকালে জল খাবার খেলো । খাবার পরে আমার বাবা বলছে আমার মা বলছে কি গো তোমায় খেতে দেব হুম তারপর বাবা বলছে হম না। দাও খেতে দাও খাইনি এখনো । বলে খাবার দিতে গিয়ে দেখছে যে দুটো পড়ে রয়েছে খাবার হম তখন বলছে মা বলছে হ্যাঁ তোমাকে খেতে দিয়েছি হম ইয়ার্কি মারো তুমি, এরকম করো না আমার সাথে তারপর এইসব হল খাবার নিয়ে মা সেই এটা দিয়েছিস ওটা দিয়েছিস সেটা দিয়েছিস

আর একা বয়স্ক মানুষ তো একা আছে না আমার কথা কি বলতো ছোট থেকে অনেক হম অনেক সহ্য করছি তো অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে কষ্ট পেয়ে এই জায়গায় আছে না, কোনদিনও কোন পয়সা নষ্ট করেনি রেখেছে সেই ছোট থেকে আমার যখন সাত বছর বয়স সেই থেকে মা বাজার করতে বেরিয়েছে সেই থেকে রোজগার করতে বেরিয়েছে একদম ছোট থেকে মা বিয়ে করে পড়াতে যেত তখন থাকতো না বাড়িতে তারপরে আমি যখন আমার যখন সাত বছর বয়স দ্বিতীয় না তৃতীয় শ্রেণীতে পড়ি মনে হয় তখন থেকে মা সেই কলকাতায় কাজে বেড়ালো সেখান থেকে মা কাজ করতো । একা একটা মেয়ে বলো

তারো তো ইচ্ছা করতো আমিও মেয়ের সাথে থাকি। তাকে রোজগার করতে যেতেই হবে না হলে সে ভোগারে কোথায়

অনেক কষ্ট করেছো গো অনেক কষ্ট করেছো । ছোট থেকে দেখছি সেই ছেঁড়া জামা কাপড় পড়ে থাকতো । কোনদিনও ভালো জামা কাপড় পড়তো না। কোনদিনও কোনো দামি জিনিসও পড়েনি । দিদাকে তো সিঁদুরও পর্যন্ত কিনে দেয়নি

কোনোদিন কিছু না কোনদিন কিছু না । আর শাড়ি তো অনেক দূরের কথা কোনদিনই কোন কাপড় কিছু কিনে দেয় নি

শুনলে কি কষ্ট লাগে বলতো । প্রত্যেকদিন সকালবেলা ভাত আর ওই এই দিয়ে ওই কোনরকমে ভাতের ফ্যান দিয়ে খেয়ে চলে যেত। সেই খেয়ে আমিও থাকতাম সেই খেয়ে আমিও পাঠশালায় যেতাম তোমাকেও খাইয়ে দিত হ্যাঁ আমাকেও খাই দিত জেদি রাগী কোন কোন দিন এক বেলাতেও পেয়েছি দু বেলাতেও পেয়েছি খাওয়ার থাকলে খেতাম না থাকলে না খেতাম

কিচ্ছু বলার নেই কষ্টের দিনগুলোর কথা। একটা বাচ্চাকে ফেলে কেউ দেখে না কেউ দেখেনা বুঝেছিস উনি যখন কাজে বেরোয় না তখন কেউ দেখেনা ওই তোমার তো তখন রাস্তায় বন্ধু-বান্ধবদের সহায় নিতে হয়েছে হ্যাঁ তারা ছিল । আর আমি একটু সবার সাথে মিশতাম তো সবার সাথে। আর বাড়িতে মাকে পাচ্ছ না তোমাকে তো বন্ধুবান্ধবকেই তো খুঁজতে হবে না তাদের কাছে থাকতে হবে আবার দিদা বাড়ি যেতে হবে। আমার মাসি ছিল আমি মাসির বাড়ি যেতাম মাসির একটু ওই আদুরে এই একটু সেই একটু ওই একটু ওই করতে করতে সতেরো সাল কেটে গেল